তা যা নিজের ভারত অর্থনীতির ক্ষেত্রে যে ক্ষতির মুখে পড়েছে তা সামাল দিতে কয়েক বছর লেগে যাবে। মানুষের জীবন চলে যাবার ক্ষতি কোনভাবে পরিবর্তন হবার নয়।

এই কয়েকমাস থেকে জনজীবন আস্তে আস্তে ভবিষ্যৎ হয়ে। স্কুল-কলেজে ফিরে ছাত্রছাত্রী দুহাজার একুশ সালে আমাদের রাজ্যে না থাকলেও এই বছর দুহাজার বাইশ সালে এই দুই পরীক্ষার্থীরা পরীক্ষার হলে স্বশরীরে হাজির হয়ে পরীক্ষা দিচ্ছে কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই দুই বছর তাদের কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না হওয়ায় online ব্যবস্থায় পরীক্ষা দিয়ে তারাও এখন পরিস্থিতি স্বাভাবিক। কয়েক মাস হলো স্কুলের সঙ্গে কলেজের ক্লাস চ~চালু হয়েছে। ছাত্রছাত্রীরা স্বশরীরে উপস্থিত হয়ে কলেজে class করছে। বর্তমানে semester ব্যবস্থায় কলেজের বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আবার একটি semester পরীক্ষার মুখোমুখি হবে। আর এই পরীক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রী হতে~হ যত অশান্তি শুরু হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রছাত্রীদের সকল থেকে দাবি উঠেছে। তাদের সম্পূর্ণ সময় class না হওয়ায় ও পাঠ্যসূচিতে শেষ হওয়ায় তারা এ~এখনো online এ অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছে। তাই তাদের online এ পরীক্ষায় ব্যবস্থা করা হোক। আবারো কিন্তু অসম্ভব বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রছাত্রীদের এই যে দাবি তারা কোনভাবে সমর্থনযোগ্য নয়। কারণ মাধ্যমিক ও উচ্যমাধ্যমিক পরীক্ষায় যারা এক বছরে দিয়েছেন তারাও এদের মতো দুই বছর স্কুল না গিয়ে স্কুল online এ class করে পরীক্ষায় বসেছে। তার ফলে কলেজের কেন online এ পরীক্ষা দিতেপারেন না। আর offline পরীক্ষার ক্ষেত্রে মূল সমস্যা ছিল কারণ সেটা এখন স্বাভাবিক হয়ে গেছে। আর দীর্ঘদিন তো online পরীক্ষার ব্যবস্থা চলতে পারে না। তাছাড়াও ছাত্রছাত্রীরা দাবি করেছে

একটা কথা বলার যে, বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষাসূচি ঘোষণা করে দিচ্ছে। তারা পাঠ্যসূচি শেষ হলে পরীক্ষা পিছিয়ে দিন। তারা হলে সমস্যা সমাধান হয়ে যাবে। প্রয়োজনে পাঠ্যসূচিতে যদি তা না হলে আমার online পরীক্ষার দাবি উঠতে পারে না। আর একটা কোথা, আগেও যা অনেকবার ছাত্র online হয়েছে পরীক্ষার্থীদের কেন্দ্র করে। সেক্ষেত্রেও ছাত্ররা। বিশ্ববিদ্যালয় দ্রুত পরীক্ষা দিন ঘোষণা করার তাড়া পড়ার জন্য পর্যাপ্ত পরিমাণ সময় না পাওয়ার কোথা বলে আনা~ ন্দোলন করে।

online এ পরীক্ষা। তাহলে এখন কেন online এ পরীক্ষার দাবি উঠবে। তারা একটাই দাবি করেছে পারেন। যা হচ্ছে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক। পাঠ্যসূচি একটু কমানো হোক। পাঠ্য পর্যন্ত offline এ না হওয়ার এবং পাঠ্যসূচি শেষ না হওয়ার দাবি যদি ঠিক হয় তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে অনুরোধ তারা যেন পরীক্ষার সূচিতে পরিবর্তন করে পরীক্ষা পিছিয়ে দিন আর ছাত্রছাত্রিদের উদ্দেশ্যে বলা online পরীক্ষার রাখতে ক্ষতি হচ্ছে। কারণ online পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন যথাযথভাবে পাবে না। আর মেসা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থা মধ্য দিয়ে তার মূল্যায়ন করতে হবে তাদের ক্ষেত্রে offline পরীক্ষা ব্যবস্থা ফেরানো প্রয়োজন। বিশেষযোগ্য বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ভাবতেও কখনো পাল্লা দিয়ে ক্রমশ কখনো বেড়ে গেছে, কখনো আবার পর্যন্ত গৃহবন্ধি হয়ে থাকতে হয়েছে আমাদের। প্রায় দুই বছর ধরে আমাদের সঙ্গে লুকোচুরি খেলা হয়েছে। কারণ তাদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। ভারতের অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা প্রাণহীন সঙ্কটে অসংখ্য মানুষের অর্থ নীতিবোধ জানিয়েছেন। ভারত অর্থনৈতিক ক্ষেত্রে যেমন ক্ষতির মুখে পরেছেন, তারা সামাল দিতে পারছেন না। কয়েক বছর লেগে যাবে। আমাদের জীবন চলে যাওয়ার ক্ষতি কোনভাবে পূরণ হয় না। শিক্ষা-স্বাস্থ্যকেন্দ্র থেকে ব্যবস্থা ক্ষেত্রে এই দুই বছরে যে ক্ষতি হয়েছে তা হয়তো আর পুর~পরিবর্তন হওয়া সম্ভব নয়। এই কয়েকমাস থেকে জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে স্কুল-কলেজে ফিরে ছাত্রছাত্রীরা দুহাজার একুশ সালে আমাদের স্কুলের মাধ্যমিক, উচ্যমাধ্যমিক পরীক্ষা না হলেও এবছর দুহাজার বাইশ সালে এই দুই পরীক্ষার্থীরা পরীক্ষার হলে স্বশরীরে হাজির থেকে পরীক্ষা দিবেন। কলেজের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই দুই বছর তাদের কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না হওয়ায় online পরীক্ষার ব্যবস্থা করা হয়। এখন পরীক্ষার্থীরা স্বাভাবিক। তাহলে সমস্যা সমাধান হয়ে যাবে। প্রয়োজনে পাঠ্যসূচিতে যদি কাটছাঁট করা হয়, তাহলে আর online পরীক্ষার দাবি উঠতে পারে না। আর একটা কথা আগে অনেক বার ছাত্র online এ পরীক্ষা দিয়েছে। কেন্দ্র করে ক্ষেত্রে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে দ্রুত পরীক্ষা দিন। ঘোষণা করার তাড়া করার জন্য পর্যন্ত পরিমাণ সময় পাওয়ার কথা বলে আন্দোলন করেছে। কিন্তু সেই আন্দোলন থেকে কখনো ওঠেনি। online এ পরীক্ষা দেওয়া হয়েছে। তাদের এখনো কেন online এ পরীক্ষা দাবি উঠেছে? তারা একটাই দাবি করতে পারেন, তা হচ্ছে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক।

অর্থনীতি প্রতিবাদ জানিয়ে ভারত অর্থনীতির ক্ষেত্রে যে ক্ষতির মুখে পড়েছে তা সামাল দেওয়া কয়েকবছর লাগবে। কারণ মাধ্যমিক ও উচ্যমাধ্যমিক পরীক্ষায় যারা এক বছরে দিয়েছেন তারাও এদের মধ্যে দুইবছর স্কুল না গিয়ে শুধু online এ class করে পরীক্ষায় বসেছে। তাহলে কলেজের পরীক্ষকও online দেওয়ার কারণগুলো বন্ধ হোক। স্তব্ধ হয়ে জীবন যখন করেছে। এরপর আর দুই বছর বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতও কখনো সক্রমন কখনো বেড়েছে। আর এই পরীক্ষা ব্যবস্থা মুখ্যমন্ত্রী হয়ে যাক। অশান্তি শুরু হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের তরফ থেকে দায়িত্ব হচ্ছে তাদের সম্পূর্ণ সময় ক্লাস করা, হয়নি ও পাঠ্যসূচি শেষ না হওয়ার কারণ তারা offline এ পরীক্ষা দেওয়া হলে তাই তাদের online এ পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হোক। কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়ে কলেজে ছাত্রছাত্রীদের এই দাবি. তারা কেন কোন কথাকে সমর্থনযোগ্য নাই? ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা online পরীক্ষায় ক্ষতি হচ্ছে। কারণ তাদের মধ্যে মূল্যায়ন অর্থাৎ হচ্ছে আজ মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যদি তার মূল্যায়ন করতে হয় তাহলে সেখত্রে offline পরীক্ষা ব্যবস্থা প্রয়োজন। দুহাজার কুড়ি সালে মার্চ মাস থেকে কোন কারণ জন্য সারা ভারতে lockdown উদ্ধৃত হয়ে যায় জনজীবন। তারপর প্রায় দুই বছর বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে ভারতের কখনো উহ সংক্রমণ কখনো বেড়ে গেছে। তখনও আমাদের অংশহীনভাবে গৃহবন্ধি ব্যবস্থা হয়ে মুক্তি পেয়াছি। কখনো আবার সম্পূর্ণ গৃহবন্ধি হয়ে থাকতে হয়েছে। আমাদেরকে প্রায় দুয়বছর ধরে আমাদের সঙ্গে লুকোচুরি খেলা হয়েছে। কারণ তাদের ক্ষতির মুখে পরতে হয়েছে। ভারতের অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থাকে প্রাণহীন ঘটেছে অসংখ্য মানুষের অর্থনৈতিক জানিয়েছেন। ভারত অর্থনৈতিক ক্ষেত্রে ক্ষতির মুখে পড়েছে। তা সামাল দিতে কয়েক বছর লাগবে। মানুষের জীবন চলে যাওয়ার ক্ষতি কোনভাবে পূরণ হওয়া সম্ভব নয়। শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে এই দুই বছরে যে ক্ষতি হয়েছে তা সেগুলো আর পূরণ হওয়া সম্ভব নয়। এই কয়েকমাস থেকে জনজীবন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে উঠেছে। স্কুল-কলেজ ফিরে ছাত্রছাত্রীরা দুহাজার একুশ সালে আমাদের রাজ্যে মাধ্যমিক ও উচ্যমাধ্যমিক পরীক্ষা না হলেও এই বছর দুহাজার বাইশ সালে এই দুই পরীক্ষার্থীরা পরীক্ষার সাথে স্বশরীরে হাজির থেকে পরীক্ষা দিয়েছে। কলেজে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই দুই বছর তাদের কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব না হয় online ব্যবস্থায় পরীক্ষা হয়েছে। তারাও এখন উপস্থিত। বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হয়ে গেছে। স্কুলের সঙ্গে কলেজের ক্লাস চালু হয়েছে। ছাত্রছাত্রীদের স্বশরীরে উপস্থিত হয়ে কলেজের class করেছে। বর্তমানে practical ব্যবস্থায় কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আর একটি semester পরীক্ষার মুখোমুখি হয়েছে। আর এই পরীক্ষাব্যবস্থার মুখোমুখি হয়েই যায়। অশান্তি শুরু হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীদের তরফ থেকে দাবি উঠেছে তাদের সমস্ত সময় class না হওয়ায় ও পাঠ্যসূচি শেষ না হওয়ায় তারা এখনো offline এ পরীক্ষা দিয়ে গেছে। online এ পরীক্ষা হওয়ায় তারা কেন online পরীক্ষার দাবি উঠেছে? তাছাড়া ছাত্রছাত্রীরা দাবি করেছে তাদের পাঠ্যসূচি শেষ হয়নি। একটা কথা বলার যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষাসূচি ঘোষণা করে দিয়ে গেছে। পাঠ্যসূচি শেষ না হলে পরীক্ষা দিয়েছে তারা হলে সমস্যা সমাধান হয়ে যাবে। কলেজে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই দুবছর কলেজে গিয়ে পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি। থাকায় online ব্যবস্থায় পরীক্ষা দিয়েছে। কয়েকমাস স্কুল-কলেজের সঙ্গে কলেজের ছেলে-মেয়েদের কোন সম্পর্ক ছিল না। ছাত্রছাত্রীরা স্বশরীরে উপস্থিত হয়েছে। এখন semester পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা কলেজে class করতে বর্তমানে semester ব্যবস্থায় কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা আবার একটি semester পরীক্ষার মুখোমুখি হয়েছে। আর এই পরীক্ষার ব্যবস্থা মুখ্যমন্ত্রী হতেই অশান্তি শুরু হয়েছে। কখনো আমারাও আকস্মিকভাবে গৃহবন্দি ব্যবস্থা থেকে মুক্তি পেয়েছি। দুহাজার কুড়ি সালে মার্চ মাস থেকে করোনার জন্য তারা ভারতে all lockdown ঘোষিত হলো। এরপর প্রায় দুই বছর বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ভারতও কখনো সংক্রমণ হয়েও বেড়ে গেছে। কারণ মাধ্যমিক পরীক্ষার উচ্যমাধ্যমিক পরক্ষায় যারা এই বছর

যাবেন। আর online পরীক্ষায় ক্ষেত্রে মূল সমস্যা ছিল কারণ সেটা এখন স্বাভাবিক হয়ে গেছে। আর দীর্ঘদিন তো online পরীক্ষার ব্যবস্থা চলে তাছাড়া ছাত্রছাত্রীরা দাবি করেছে তাদের পাঠ্যসূচি শেষ হয়নি। তাহলে কন এখন online পরীক্ষার দাবি উঠবে? বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ তারা যেন পরীক্ষাসূচিতে বর্তমান করে class পিছিয়ে দেয়। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা online পরীক্ষা রাখতে ক্ষতি হচ্ছে। কারন online পরীক্ষার মধ্যে মূল্যায়ন অর্থাৎ হচ্ছে। আর মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থায় মধ্যে দিয়ে জেনে তার মূল্যায়ন করতে হয়। তাদের ক্ষেত্রে offline পরীক্ষা ব্যবস্থাতে ফেরা প্রয়োজন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, কলেজের ছাত্রছাত্রীদের তরফ থেকে দাবি উঠেছে তাদের সম্পূর্ণ সময় class না হওয়ার জন্য পাঠ্যসূচি শেষ না হওয়ায় তারা এখনো offline পরীক্ষায় বসতে পারেনি তার মাধ্যমে onile পরীক্ষার ব্যেবস্থা করা হোক। কিন্তু সমস্ত বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রদের এই যে দাবি তা কোনভাবে সমর্থনযোগ্য নয়। সেক্ষেত্রে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে দ্রুত পরীক্ষা দিন ঘোষণা করায় তারা পরীক্ষার জন্য প্রস্তুত নয়। তাও কথা বলা আন্দোলন হয়ে, কিন্তু সেই আন্দোলন থেকে

এইবছর দিয়েছে তারাও এদের মধ্যে দুবছর স্কুলে না গিয়ে শুধু online এ পরীক্ষা দিয়েছে। শেষ এখন স্বাভাবিক হয়ে গেছে আর দীর্ঘদিনতো online পরীক্ষা ব্যবস্থা চলতে পারে না তাছাড়া ছাত্রছাত্রীরা দাবি করেছে তাদের পাঠ্যসূচি শেষ হয়নি। এ কথা বলা যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষার সূচি শেষ ঘোষণা করেছে। কয়েকমাস class সঙ্গে কলেজে class শুরু হয়েছে। ছাত্রছাত্রীরা স্বশরীররে উপস্থিত হয়েছে। কলেজে class করছে। বর্তমানে semester ব্যবস্থায় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আর একটি semester পরীক্ষার মুখোমুখি। একটি semester পরীক্ষার মুখোমুখি হয়ে আর সেই পরীক্ষা ব্যবস্থা করছে।

এরপর পর দুই বছর বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ভারতেও কখনো সঙ্ক্রমণ কখনো বেড়ে গেছে। কখনো আমরা আশ্রয়হীনভাবে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পেয়াছি, কখনো আবার সম্পূর্ণ গৃহবন্দি হয়ে থাকতে হয়েছে আমাদের। প্রাণহীন ঘটেছে। অসংখ্য মানুষের অর্থ দাবি জানিয়েছেন, ভারত অর্থনৈতিক ক্ষেত্রে যে ক্ষতির মুখে পরেছেন

যে ক্ষতি হয়ে গেছে তাও হয়ত আর পূরণ হওয়া সম্ভব নয়।

Hi লাইবা কি অবস্থা তোমার?

এই তো আল্হামদুলিল্লাহ ভালো তা তোমার দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল অসম্ভব সুন্দর যাচ্ছে কারণ আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আমি খুবিই খুশি। পরীক্ষা শেষ হলেও একটু চিন্তা তো থাকেই যে ফলাফল কেমন হবে সেই চিন্তাটা খুব বেশি একটা হচ্ছে না কারণ আমার পরীক্ষাও বেশ ভালো হয়েছে আমি আমার পরীক্ষা নিয়ে সন্তুষ্ট এবং এখন একেবারে নিজের ইচ্ছে মতো সময় কাটাচ্ছি নিজের স্বাধীন মতো যা করতে ইচ্ছে হয় যা দেখতে ইচ্ছে হয় সব তা হলে তো ভালোই হ্যাঁ তোমার মতোই অবস্থা এই যে আমার ও তো পরীক্ষা শেষ তুমি তো জানোই তো পরীক্ষা মোটামুটি আল্হামদুলিল্লাহ ভালো হয়েছে তো সেখানে পরীক্ষার tension থাকলেও খুব একটা নেই তো এখন তো অনেক ভালোই সময় কাটছে তো এই তো সারা দিন বসে থাকা TV দেখা cinema দেখা তারপর হচ্ছে গান শোনা তারপর বিশেষ করে জানো কি আমার cartoon টা খুব বেশি ভালো লাগে cartoon টা আসলে আমি cinema নাটক ওগুলার থেকে বেশি cartoon দেখি ছোটো মানুষের মতো মনে হলেও আমার ছোট বাচ্চাদের cartoon দেখতে আরো বেশি ভালো লাগে তো সে কারণে আমি cartoon টাই বেশি দেখি আমার বিনোদনের সব চেয়ে বড়ো বিষয় হচ্ছে cartoon হ্যাঁ তো আমার phone এ বেশির ভাগ সময় cartoon ই থাকে তোমার কি আচ্ছা তোমার কি পছন্দ উহ আমার পছন্দ আহ আমার cartoon দেখতে ভালো লাগে আমি হচ্ছে দেখতে পছন্দ করি আর কি cartoon নের বাহিরে হচ্ছে আমার গান শুনতে ভালো লাগে তুমি তো জানোই যে আমি গান শুনতে পছন্দ করি। আমার বাংলা গান বেশ মানে বেশির ভাগ সময় সোনা হয় এবং এর বাহিরে শুধু মাত্র বাংলা গানই না আমার পছন্দের পছন্দের ধরণের যে কোনো ভাষার গান বা যে কোনো যে কোনো গায়কের গান আমি শুনতে খুব ভালো বাসি বাহ্ তাহলে তো ভালোই তবে আসলে আসলে কি আমি খুব একটা গান শুনি না তো আমি ওই যে বললাম যে তোমাকে cartoon আর cinema টা দেখি আহ আচ্ছা তুমি কি ওগি cartoon বা মুটো পাতলু cartoon এগুলা দেখেছো হ্যা হ্যা ছোটো বেলায় আমি ওগির খুব আহ কি বলবো ওগির খুব বড় ভক্ত ছিলাম ওগি খুব ভালো লাগতো আমার এখন লাগে ওগি আমি সময় পেলেই ওগি দেখি। আর হচ্ছে হ্যাঁ অন্যান্য cartoon যেগুলা ছিল যেমন নিনজা হাতুড়ি

আমার অনেক ভালো লাগে তো আপু তার থেকে সব চেয়ে ভালো লাগে আমার ওই যে ওগি যে cartoon টা বললাম ঐটা আর হচ্ছে এখন নতুন নতুন কিচ্ছু cartoon বেরিয়েছে তুমি হয়তো জানো না বা জানো কিনা জানিনা তো এইগুলা অনেক ভালো লাগে আচ্ছা তোমার কুন cinama টা সব চেয়ে বেশি ভালো লাগে এই recently করা বা অনেক আগের cinema কুনটা বেশি ভালো লাগে আমি আসলে খুব একটা সিনেমা দেখনা তুমি তো জানোই যে তুমি যেমন cinema দেখতে পছন্দ করো আমি তেমন গান শুনতে পছন্দ করি আমার হচ্ছে সিনেমার প্রতি আগ্রহ নেই তবে হ্যাঁ তারপরেও আমার কিছু দিন আগে বের হয়েছিল হাওয়া সেটা দেখেছি আমি গত বছরই তো বের হলো হওয়া দেখেছি আমি খুবই ভালো লেগেছে এবং আরেকটা সিনেমার প্রতি আমার আগ্রহ জন্মেছে সেটা হচ্ছে শনিবার বিকেলে যেটা আশা করছি খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে শনিবার বিকেলে দেখার জন্যে আমি খুবই আগ্রহ নিয়ে বসে আছি দেখা হয়নি।

না আসলে লাইবা আমার কখনোই hall এ যেয়ে cinema দেখার সুযোগ হয়নি সেরকম ভাবে আসলে আহ আমি তো ঢাকার বাহিয়ে থাকি তো আমাদের ঢাকার বাহিরে hall গুলো না তেমন একটা প্রচলিত না আর hall গুলো না তেমন ভালো cinema দেখায় না তো সে কারণে hall এ গিয়ে গিয়ে দেখার সুযোগ ও নেই আসলে ওখানে অনেক বাজে ছেলেরা থাকে তো সেখানে তো আসলে নিরাপত্তা নেই তাহলে আসলে তোমার মনে হয় তুমি যখন ঢাকায় আসবে তখন আমি তোমাকে একবার cinema দেখিয়ে নিয়ে আসবো আমি অনেক আগ্রহী হ্যাঁ অনেক আগ্রহী আচ্ছা লাইবা তুমি কি ঐযে হাওয়া cinema বললে ঐটা কি hall এ গিয়ে দেখছিলে হ্যাঁ হ্যাঁ আমি হাওয়া hall এ গিয়ে দেখেছি এবং আমি আমার বন্ধু বান্ধবদের বলেছিলাম যে তারা আমার সাথে cinema দেখতে যাবে কিনা আসলে তেমন কাও কে পাইনি সবাই ব্যাস্ত ছিলো মোটামুটি তাই আমি একাই নিজে নিজে দেখে এসেছি হাওয়া বাহ তাহলে তো ভালোই একা একাই সবকিছু করতে পারো তো আসলে ভয় লাগে আমার কারণ একা একা গেলে কোথাও ভয় লাগে মনে হয় যে যদি কিচ্ছু হয় এই জন্যে এখন ভয় করলে চলবে না এখন তো আর আমরা ছোট নাই আমাদের তো বাইরের বিশ্ব কে জানতে হবে বাইরের বিশ্বের সাথে আমাদের লড়াই করতে হবে তাই না এখন আসলে ভয় পেয়ে ঘরে বসে বা গুটিয়ে থাকার আসলে কোনো মানেই হয়না তুমি একটু সাহস করে বাহিরে যাও তবে তোমার পাশে তো সবাই আছেই চিন্তার কিছুই নেই চলা শেখ দেখবে আর তোমার পরবর্তীতে কোনো অসুবিধা হচ্ছে না তুমি যখন আর একটু যখন আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাবো। তখন তো জানোই যে নিজেদের কেই বেশির ভাগ সময় নিজেদেরটা নিজেরই করতে হবে তখন তো আর এখন school college এর মতো মা বাবা কেও দিয়ে আসবে নিয়ে আসবে না এতো তাদের সময় ও হবে না তো ঐ ঐটাই ঐই কারণে আর কি আমাদের উচিত যে এখন থেকেই একটু একটু করে বিষয়টাকে নিয়ে এগোনো হ্যাঁ আসলে সেটাই বিষয় আহ সব জায়গায় যেতে ভালো লাগে না তব মানে একা একা যেতে ভয় পাই না তবে কিছু কিছু যে sensitive জায়গা গুল আছে যে গুলোতে গেলে মানে একটা প্রচলিত কথা আছে না যে ঐখানে গেলে এরকম

হ্যাঁ নিজের পায়ে নিজের দাঁড়াতে হলে তো করতেই হবে তো আসলে ভালো লাগে অনেক ভালো লাগে

আসলে জানোইতো যে পড়াশোনার জন্যে সুযোগই পাচ্ছিনা তো এখন এখন ঠিকই বসে আছি কিন্তু কিছু দিন পর তো আমাদের result দিয়ে দিবে তো সে কারণে আমি আর সুযোগ পাচ্ছি না যে result এর আগে কোনো জায়গায় যাবো সেরকম গেলে আবার অনেক ঝামেলা তো result এর পরে একবার যে কোনো time এ আসবো কোথাও result আগে তো কোথাও আসলে যেয়ে শান্তিতে তুমি থাকতে হ্যাঁ হ্যাঁ মানষিক একটা চাপের মধ্যে দিয়ে থাকতেই হয় এ এতো কিছু তো সমস্যা থাকবেই তারপর ও নিজেদের ভালোটা নিজেদেরই দেখতে হবে নিজেদের মন ভালো করার জন্যে নিজেদের ই কাজ করতে হবে কারণ কি বলবো যে অন্য কারো যদি তুমি নির্ভরশীল হয়ে থাকো যে তোমাকে আহ ভালো ভালো অনুভব করবে তাহলে সেটা আসলে খুব কি বলবো বাজে সিদ্ধান্ত আমি বলে মনে করছি কারণ এই কারণে আর কি মনে হয় যে আমাদের আসলে একটু নিজেদের খেয়ালটা নিজেদেরই রাখা উচিত বলে আমি মনে করছি হ্যাঁ সেটাই আচ্ছা লাইবা তুমি কি আহ তুমি তো বললেই যে তোমার খুব গান পছন্দ তাহলে তোমার কোন type এর গান বেশি পছন্দ যে তুমি কি সেরকম sad song পছন্দ করো না happy song

না আমার হচ্ছে ভালো লাগে যে একটু আহ ঠান্ডা ধরণের গান একটু কোমল ধরণের গান পুরোনো গান গুলো আমার খুব

ঐ গুলাই ভালো লাগে আমার ও অনেক বেশি। তোমার কি ভালো লাগে হ্যাঁ আমার তো খুবই ভালো লাগে আমার রবীন্দ্র সংগীত যত গুলা সোনা হয়েছে সবই ভালো লেগেছে রবীন্দ্র সংগীত শুধু মাত্র গানের ক্ষেত্রে না মানে গানটাই না কেমন শুনতে শোনালো সেই বিষয় টায় না মানে আমার হচ্ছে যে কথা গুলো গানের যে অর্থটা সেটা আসলে খুব বহ মনে হয় এবং নিজের আপন মনে হয় মনে হচ্ছে যে এটা বোধ হয় আমাকে নিয়ে লেখা বা আমার পরিস্থিতি চিন্তা করেই লেখা খুব বেশি আসলে রবীন্দ্র সংগীতের সাথে নিজেকে নিজেকে আর কি কি বলবো যে সংযোগ করতে পারি বলেই রবীন্দ্র সংগীত খুব ভালো লাগে আপন মনে হয়। শুধু মাত্র রবীন্দ্র সংগীত নয় এরকম নজরুলগীতিও আছে দেখতে নজরুলের আহ নজরুলের তো বিভিন্ন ধরণের গান আছে বিভিন্ন ধরণের গানের কিছু ধরণের গান আছে যে গুলো আর কি তোমাকে উদ্দিপনা যোগাবে সাহস যোগাবে হ্যাঁ আর কিছু ধরণের গান আছে একদম তোমাকে romance এ ভরিয়ে দিবে ঠিক আছে এই ধরণের গান গুলো শুনতে খুবই ভালো লাগে আমি আশা করছি আমি তোমাকে কিছু গানের

অবশ্যই অবশ্যই অনেক খুশী হবো যেহেতু আমি গান সম্পর্কে তেমন একটা কিছু বুঝিনা আর তেমন একটা জানিও না তো আমার গান শুনতে ভালো লাগে না তো নিজে হয়তো গান হারমোনিয়াম বাজাতে পারি কিন্তু তবুও গান সম নিয়ে তেমন কোনো আমার আহ ইচ্ছা নেই তো সে কারণেই আসলে গান টা practice করা হয় নি তো সে কারণেই আসলে উহ বলছো যে তুমি যে দিবে আমাকে যে গানের নাম গুলো বলে দিবে তাহলে তুমি সুন্দর সুন্দর গানের নাম গুলো বলে দিলে সেগুলো আমি শুনবো তাহলে আহ আসলে এরকম একজন গান তো সহজে মানে আমি খুঁজেই পাইনা বুজছো আমি কি করি এই যে বিভিন্ন জায়গায় যাই পর গান বাংলা গান সুন্দর সুন্দর বাংলা গান আর আসেনা বাংলা গান দিয়ে search দিলে এতো সুন্দর গান টা আসেনা আসলে গানের নাম দিয়ে search দিলে অনেক সুন্দর গান আসে